অনেকগুলি লাইটও লাগানো আসে।

চাইকেলের ওপরে আরো একটি কি যেন গাড়ি রয়েসে।

ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বড় টাইলসের দুকান রয়েসে।

একটি সিঁড়িও দেখতে পাচ্ছি।

দুকানে অনেকগুলি তারিয়াও রয়েসে তারিয়াগুলি কাঠের তৈরি।

আরও একটি বাইক রয়েসে বাইকের উপরে একজন মানুষও রয়েসে।

তার উপরে কী যেন একটি জিনিস রাখা আসে।

একটি ফুলও দেখতে পাচ্চি নীচে অনেকগুলি কার্পেট বিছানো আসে।

তারিয়াটি কাঁচের একটি হুকও রয়েসে হুকের মধ্যে কী যেন আরো ঝোলানো রয়েসে।

এই জায়গাটি একদম ফাঁকা অনেকগুলি মানুষও রয়েসে সেই জায়গার মইধ্যে।

উপরে ফুল জুলানো আছে সাইডে আরো একটি চেয়ার টেবিল আছে।

একজন মানুষের হাতে একটি মোবাইল রয়েছে সাইডের দিকে একটি ব্যাগও রাখা আছে।

মাস বিক্রেতার সামোনে একটি বালটিও রাখা আসে মাস তার হাতে একটি পাইপও লাগানো আসে ।

সাইডে অনেকগুলি কি যেন জিনিস ঝুলিয়ে রাখা আসে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান রয়েসে।